পিছনের দিকে একটি পুকোর আছে।

কয়েকটি ছাত্র এখানে কাগজ দিয়ে নানান রকমের জিনিস বানাচ্ছে।

টেবিলের মধ্যে নানান রকমের জিনিস রাখা আছে।

টেবিলের মধ্যে নানান রকমের সাদা রঙের জিনিস রাখা আছে।

একটি চেয়ার এখানে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি লাল রংয়ের ছিলেন্ডার দেখা যাচ্ছে।